আর ভিতরে হচ্ছে বিল্ডিং -এর অনেক গাছ রয়েছে। এটা-আ- হচ্ছে একটা কি বলে এটা--

আর এখানে হচ্ছে আ ক্রিকেট আর ফুটবল সাধারনত খেলা হচ্ছে পুরো মাঠের মধ্যে লোক ভর্তি।

খাবার দাবান অনেক গে গ্রসারি আইটেম এখান থেকে কিনতে পাওয়া যায়। রাস্তায় অনেক লোক রয়েছে দাঁড়িয়ে গাড়ি বগেরা। আর হচ্ছে আকাশ পুরো এমনি পরিস্কার ওপরে দাঁ এ দোকানের নিচে বাড়ি রয়েছে।

একটা বড় বিল্ডিং রাস্তার ওপরে রয়েছে। সাইড -এ অনেক নানান ধরনের দোকান আছে খুলে রয়েছে। রাস্তায় প্রচুর লোক। নানান গাড়ি বাগেরা যাচ্ছেন স্কুটি মুটি--

আ- খুব একটা রাস্তার উপরে না একটা লোক বসে রয়েছে আর টোটো দাঁড়িয়ে রয়েছে সাধারনত তার ল প্যাসেঞ্জার তুলছে। একটা প্যাসেঞ্জার দা উঠছে গ গাড়ির ওপরে। ভিতরে একটা লোক বসে--

তাই ফুলটুল দিতে মানে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে দোকানটাকে। আর সামনে অনেক কাপড় চাপড় মানে সাজানো হয়েছে মানে ডল হিসাবে। যাদের মানে কাপড় পড়িয়ে রাখা হয়েছে মানে লোককে আকর্ষণ করার জন্য।

আর রাস্তার উপরে অনেক ভিড়ভাট্টা রাস্তা। অনেক লোক বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ. টি. এম এর ভেতরে অনেক লোক রয়েছে তাদের যে যার কাজ করার জন্য যাচ্ছে। সকালের ওয়েদার বাইরে অনেক গাছপালা রয়েছে এ. টি. এম এর সামনে দিয়ে আর রাস্তায় খুব ভিড়--

তাঁর নিচে অনেক হচ্ছে টু হুইল এর গাড়িও রয়েছে বাইক ঠিক আছে দাঁড় করানো রয়েছে। উপরে একটা বাড়ি রয়েছে বাড়ির নি--

এটা হচ্ছে-এ- দোকান দেখা যাচ্ছে। বইপত্রের দোকান। বইপত্রের দোকানে তাঁর মালিক আ- দাঁড়িয়ে রয়েছে। বসে তাদের মাল বিক্রি করছে আর দোকানের মধ্যে সুন্দর করে দোকানটা সাজানো হয়েছে নানান কালারিং বেলুন দিয়ে-এ--

একটা ছেলে যে আ- চুল কেটেছে। চুল কেটে নানা একটা পোস দিয়েছে চুলের। আ- একটা স্টাইল হিসেবে চুল কেটেছে সে আ--

এটা হচ্ছে ফুলের হচ্ছে অ্যা ফুলটুল দিয়ে সুন্দর করে সিংহাসন সাজানো রয়েছে নানান ধরণের ঠাকুর দেবতার ছবি রয়েছে ।

আ এখানে সুন্দর একটা জাহাজ টাইপ -এর একটা বা হা জাহাজ দেখা যাচ্ছে যিনি সমু সেটা সমুদ্রে যাবে আর জাহাজের ওপরে বড় নানা বড় বড় বিল্ডিং করা রয়েছে--